এইটা হচ্ছে একটি মন্দির এই মন্দিরটা দেখে লাগছে কি কোনো ই সাউথ সাইড -এর মন্দির বটে-এ ।

সাইড -এ ঢেউ ঢাক হয়ে আছে।